উম আর আজকে ভীষণ ঠাণ্ডা, আর এই তার মধ্যে এই বৃষ্টিটা পুরো দিন বৃষ্টি ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টিটা হয়ে যায়। মাথা খারাপ করে দেয়। সে ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা কত করবো, সে বৃষ্টির মধ্যে গাড়িটাও তো ও নিয়ে যায়, মানে আমার husband টা গাড়িটা নিয়ে যায় আমিতো বললাম তুই~তুমি uber করে চলে যাও আমার, এত আমরা বাজে লোক নয় ঠিকাছে। আমিও বাজে নয় আমার বাচ্চারাও বাজে নয়। আর বে~বেশি বকিস না।

হেঁহেঁ, আমার driving টা আমার husband থেকে অনেক ভাল। তুই যে~তুই যেআহ ওই যে মানে দু~তিন মাস আগে গেছিলিস তো ওখানে কি বলে, HongKong ঘুরতে গেছিলিস, দার্জিলিং গেছিলিস? HongKong বললি না? ওখানকার weather কি রকম ছিলরে? কি ঠাণ্ডা না মানে সেই কি temperature কি রকম? তোরা ঘুরতে যা~ঘুরতে গেছিলিস সকাল সকাল ওইদিকে? হ্যাঁ,

ও shoting এর জন্য গিয়েছিলিস?

ওও আর তুই একবার গেছিলিস না ওখানে? কি বলে, Australia গেছিলিস মনে হয় ওখানকার weather টা কীরকমরে? আমি শুনেছি খুব ভাল weather খুব, হ্যাঁ আমিও শুনেছি ওখানকার weather খুব ভাল। থাকতে খুব ভাল লাগে। শুনেছি ওখানেমানে পুরো India মতো ওখানকার weather শুধু opposite মানে, আমাদের ঠাণ্ডা থাকলে ওদের গরম থাকে, ওদের গরম থাকলে আমাদের ঠাণ্ডা থাকে সেই আর কিছু না। আর সব একদম খুব, India মতন weather টা খুব ভাল। sea beach তো মানে, আচ্ছা গেছিলিস তুই ওখানে? ও হ্যাঁ, weather ভাল থাকলে তো যাওয়া যায়।

সেটাই আমি কি বলে~আমি কি করে বলব, হয়ত তুই কিনে ফেলেছিস। তোমার কি ভরসা বল। তার জন্যে কিনেছিস? টাকাটা তুই দিলি কি ও দিয়েছে? gift করেছি, আরে আমাকে তুই একটা pen কিনে দিতে পারিস না, ওকে তুই দেড় লক্ষ টাকার একটা board কিনে gift করেছিস। কতো নির্লজ্জ বেহায়া মানুষ তুই।

ও ও আচ্ছা।

চুপকর, সব মানায় করি না সে জন্যে। শুনতে পারছিস? hello, hello

আমি করে যাচ্ছি তারপরে দেখলাম ও mute করে পালিয়ে গেলো। mute করে পালিয়ে যায়। হ্যাঁ, আমি তোর থেকে ভাল technology use করি ঠিকাছে। আজকে সে কাজ করে করে কি অবস্থা, এত ঠাণ্ডা পরেছে না আ~আমি বললাম husband কে একটু জলটা আমার এমনে করে দাও সে, ওই যে direct Geyser টা tank এর মধ্যে তাইলে সব জলটাই গরম হয়ে থাকবে। ও সেটা করছে না এই রান্না করবো মানে বাসন ধোব সে হাত পা ঠাণ্ডা হয়ে যায়, ভাল্লাগেনা। রাত্রি হতে হতে হ্যাঁ, আর সে রান্নাটা তো আমাকে ঠান্ডাতে তো করতে হয় গরম জল থুই না পাবো। তো গরম জলটা একটু হাল্কা মানে সেই শীতটা যদি চলে যায় জল থেকে না আমার আর কোন কষ্ট নেই।

সাঁতার কাটলাম, কেটে টেটে চান টান করে অপু সাঁতার কাটে দুজনেই গেলাম সাঁতার কাতে~কাটলাম সব ভাল করে চল~চলে এসেছি। কিন্তু এই শীত কালে আর হয়না বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব।

হ্যাঁ, এই কি বলে, এই christmas টা যাক চলে যাক তারপরে যাবি। christmas টা চলে যাক তারপরে তাহলে যাবি।

জলটা মানে থাকা গরম ও থাকে না আর flask টা কিনেছিলাম, কিন্তু ওই আমার husband নিয়ে গেছে ওখানে office এই রাখে নিয়ে আসেনি বললাম এটা কিনে আসো সেটাও করবেন না উনি।

নিয়ে গেছে গরম জল এখান থেকে ভরে নিয়ে যায় কোনোদিন ও চলে যায় বেশি আর লাগে না। না রোজ নিয়ে আসে রাত্রিবে~আরে রাত্রিবেলা নিয়ে আসে। ঠিকাছে তারপরেও নিয়ে আসে রাত্রিবেলা আবার নিয়ে যায়। ও যদি~ব এইখানে রাখত তাইলে আমি একটু use করতে পারতাম না বাচ্চাদের জন্যে। আর তোদের ওখানে বৃষ্টি হবে শুনেছি বৃষ্টি ছয়মাস বৃষ্টি হয় Mumbai তে?

অক্টোবর টেনে নিয়েছে জানিস্ এখানে কোলকাতায় সেই ঝিমঝিম বৃষ্টি হয়ে যাচ্ছে সে মানে অক্টোবর, নভেম্বর পুরোটা বৃষ্টি হয়ে~হয়ে গেলো। আর মনে হয় আমার এই বৃষ্টির জন্যে না এত ঠাণ্ডা পরেছে। বৃষ্টি হলে কি~বে বা~বাড়িঘর শোখায় না কাপড় শোখায় না। গরমটায় আমার ভাল্লাগেএটা অন্য কথা গরম আসলে আমি ঠাণ্ডা খুঁজি।

চুপকর। কবে আসছিস কোলকাতা? গরমকালে আসবি না শীতকালে আসবি? ও আসবি না? তাইলে ওখানেই থাক। বউ বাচ্চা নিয়ে কাজকর্ম ওখানে ওখানেই সব~তো তোর সব ওখানেই আছে।

ও হ্যাঁ, ওই list গুলো তোকে পাঠাবো না দ্বারা একটু এক্ষুনি পাঠাচ্ছি দাঁড়াত নাহলে আমি না সবসময় ভুলে যায়। কি আর করবো কতো করবো বল? তুই বাংলা এত, এত হিন্দি বলিস না। ইংরেজি, বাংলা, হিন্দি সব।

হম ঠিক আছে। এখন বাবা এইখানে মানে সেই রাত্রে বেলা সাতটা লেপ নিয়ে তারপরে ঘুমায়। সাতটা লেপ নিয়ে কিচ্ছু হয় না। কি করি আর ঠাণ্ডাটা তো লাগে, সবারই লাগে। আমার শুধু লাগে নাকি? কি বাজে বাজে বকছিস। না একটু লাগে ঠিক আছে না। ঠিকই বলেছিস। একটু drama করা উচিত, নাইলে বোঝে না তাকে~সবাইকে তো বোঝাতে হবে দেখো আমি আছি একটা drama queen তাইনা। এই শোন না, আমি বলছি Goa ঘুরতে যাবি সবাই একটু শীতকাল চলে গেলে। সেই ফেব্রুয়ারি, মার্চে।

সেটা কুঁড়ি তারিখের আশেপাশেই আসবে। টিকিট টা হলে বলবো আমরা কিন্তু চারজন আসব। আমরা চারজন থাকব কিন্তু হ্যাঁ, তোরা কয়জন থাকবি? তোরাও তো চারজন থাকবি। ঠিকাছে চারজন চারজন আটজন হয়। তুই আর ভাট বকিস না, অনেক তুই ভাট বকিস এবার রাখতো। হ্যাঁ, শোন বলছি যে তাইলে টিকিটটা আমি করে নিচ্ছি। তুই তো free থাকবি তোর তো মানে adjust হতে~করতে সময় লাগবে না আমার বাচ্চাদের একটু school টা ছুটি দরকার। তোর বাচ্চাদের তো পুরো একমাস ছুটি আছে। না না দেখি আমি time টা দেখে টিকিট করে নেবো। ঠিক আছে হ্যাঁ, টিকিট করার আগে তোকে একবার করে নেবো সেরকম না টাকাটা পাঠাবি তারপরেই টিকিট করবো। রাখলাম? ঠিক আছে টাটা রাখলাম। একটা গল্প আজ তোমায় শোনাই, গল্প না ঠিক ঘটনা একটা সুন্দর লাগবে তোমার একটা ট্যাক্সি stand এ সারি সারি জমকালো কেবল নতুন ধরণের গাড়ি উম একটি মডেল বেশ সহজেই জটায়ুর মতো গাড়ি একটা দাঁড়িয়ে আছে। বাস্তবে দেশ দেখতে খব দৃষ্টি কটু লাগে পাঁচ জনের তো এই গাড়ি নেই তার আছে সামনের আরসি টা ভাঙা আবার তোবড়ানো সিট। কালী ঝুলি মাখা পর্দা চারটে চাকায় পটি লাগানো সে এক অপূর্বশ্রী পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাঁচ করে আব্দমত করে ওঠে। মোটা তেলের ছাপ লেগে সিট্ গুলো এতো কলংকিত যে সুবেশ কোনো ভদ্রলোক কে পায়ে ধরে সাধলেও তাতে বসতে রাজি হবে না। উম দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয়। আর যদি বা বন্ধ হলো তাকে খোলা খুব দুসাধ্য। উম সিটের উপর বসলেই উপবেসকের মাথায় আর মুখে এসে লাগবে আহ ওপরের দড়িতে ঝুলানো বিমলের গামছা নোংরা গোটা দুয়েক গেঞ্জি আর তেলচিটে আলোয়ান।

সাইকেলের বিমলের ধাববান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাপে। রাতের অন্ধকারে একবার দেখা যাই দূর থেকে যেন একটা এক চক্ষু দানব অট্ট শব্দে হা হা করে তেড়ে আসছে বুঝতে হবে। ঐটাই বিমলের গাড়ি হেডলাইটের আলো নির্মাণ প্রাপ্ত আলগা আলগা শরীরের গাঁটগুলো যে কোনো সময় বিস্ফোরকের মতো শতধা হয়ে ছিটকে পড়তে পারে। সব চেয়ে বেশি ধুলো ওড়াবে পথের মোষ ক্ষেপাবে, কান ফাটা আওয়াজ করবে বিমলের গাড়ি, তবু কিছু বলবার যো নেই বিমল কে। বললেই তার মাথা খারাপ

বিমলের গাড়ি নিয়ে বিমলের খুব একদম অহংকার আহ বিমল যেন নিজের গাড়িটাকে একটা স্বর্গ দেবতা মনে করে আহ কত রকমই না বিদ্রুপ বিশেষণ পেয়েছে এই গাড়িটা, বুড়ো ঘোড়া, খোঁড়া হাঁস, কানা ভুইস কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়িটা, জগদ্দল। তার ব্যাস্ত পোস্ত কর্ম জীবনে সুদীর্ঘ পনেরোটা বছর তার এই গাড়ি সে সব বন্ধু আর অন্নদাতা। সন্দেহ হতে পারে বিমল তো ডাকে কিন্তু, সাড়া পায় না। হ্যাঁ রে তেষ্টা পেয়েছে না রে জগদ্দল তাই হাঁসফাঁস করছিস? দাঁড়া দাঁড়া। গাড়িকে এরাম ভাবে বলছে হম গাড়ির নাকি তেষ্টা পেয়েছে। জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বট গাছের ছায়ায় দা থামিয়ে বিমল কুয়ো থেকে বালতি করে ঠান্ডা জল আনে। আর radiator এর মুখে ঢেলে দেয় বিমল। বক বক করে চার পাঁচ বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয় আবার চলতে থাকে। এ ট্যাক্সির মালিক চালক বিমল স্বয়ং নিজেই। আজ নয় একটানা পনোরো বছর ধরে এ stand এক কোণে তার সব দৈন আর জরাভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল। পাশে হাল model এর গাড়িটা সুমসৃণ ছাই রঙের bond এর উপর গাড়ি নিয়ে বসে বিমলকে টিটকিরি দিয়ে বলে। আর কেনো বিমল বাবু এবার তোমার বুড়ি কে পেনশন দাও উম তারপর তোমার মতো একটা

কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখন থাকে মাইল বারো দূরে। সেখানে আছে নরসিংহ দেবের হম বিগ্রহ নিয়ে একটা মূর্তি। ট্যাক্সি stand এ যাত্রীর ভিড় চটপট ট্যাক্সিগুলো যাত্রী নিয়ে

গোবিন্দ এসে সমবেদনা জানিয়ে বলে, কিগো বিমল বাবু ভাড়া পেলে নাকি? উনি আবার বলছে না পাইনি আজ আর, তবে? তবে আর কি। এর সোদ তুলবো সন্ধের সময় double double লোক নোবো। ওরে আর কদিন চলবে এই কারবার বরং এইবার আর দেরি না করে জগদ্দলকে কে পাল্টে, অন্য একটা গাড়ি নাও আরে যেতে দাও কে অতো ঝনঝট করবে বলো। এ হলো ঝঞ্ঝাট আর নিত্য এই লুকিয়ে পাকিয়ে লোক নেবার হয়রানি। সে ঝঞ্ঝাট নয়? আরে না ভাই ওসব কথা বাদ দাও এ নাও বিড়ি খাও। গোবিন্দ চুপ করে গেলো জগদ্দলের প্রসংঙ্গ পরের মুখে আলোচনা বিমল কোনো দিনই বরদাস্ত করে না। চেপে যাওয়াই ভালো। নইলে এখনই এইসব অপভাষা ব্যাবহার করে বসবে বাজে কথায় মন না দিয়ে বিমলের কানের তোলা ভরে জল নিয়ে এলো। পিচ্কারী দিয়ে বুড়ো জগদ্দলের ধুলো গলা ধুতে লাগে গেলো। আমাদের গাড়িটার তলায় ঢুকে চিৎকার শুয়ে পিচকারীর জল ছড়ায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে টাইগার্ড এর গলায় গোবরের দাগ টা লেগে গেলো নাকি, ডিফারেনশিয়াল বোর্ডতুলপেটটা নেতা দিয়ে ঘষে ঘষে চক চকা করে ফেলে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আহ হুড্ডা বড়াই পুরোনো দু জায়গায় ফেটে মস্ত বড় বড় দুটো ফাক হয়ে আছে কি করবো জগদ্দল? এবার তালি দিয়েই কাজ চালা আসছে পুজোয় একটা ভালো reserve পেলে তোকে নতুন dress কিনে হুড পরাবো নিশ্চয় জগদ্দলের প্রসাধন এখানেই ক্ষান্ত হয়না। পকেটে হাতড়ে বিমল সেই দুয়ানি বার করে কেরোসিন তেল কিনে এনে বল্টু গুলোর মাথায় মুছতে লাগলো গুবর এসে বললো আঃ কি হচ্ছে বিমল বাবু। ভাঙা মন্দিরে চুনকাম বিমল বিশ্রী ভাবে মুখ বাঁকিয়ে খেঁকিয়ে উঠলো সোজা কেটে পড়। এখান থেকে কে তোকে ভদ ভদ করতে ডেকেছে বাবা বিমল এটাই বুজতে পেরে উঠেনা। আর এইসব private ব্যাপারে মাথা ঘামাতে কোনো আসে। কারবার ডুবতে বসেছে তবু বিমলের ওই এক রোগ এই কুদৃশ্য বুড়ো গাড়ি টার ওপর একটা উদ্ভট মায়া তার কারবারি বুদ্ধিকেও দিয়েছে ভুলিয়ে তা না হলে এতো বড়, মক্ষীচুসক জীবন বি বিমল কিমো জীবন বিমল সে বার ধান বাদে পুরীর দাম বেশি বলে দিনটা উপসে কাটিয়ে দেয় এ দুগুণ খাওয়া হয় সস্তা দরে গয়ায় গিয়ে। সেই বিমল অকুন্ঠ হাতে এই গাড়ির পিছনে খরচ করে চলেছে ভস্মে ঘি ঢেলে যাচ্ছে বিমল বুঝতে পারছো তো? বুলাকী পাগলা এমনই ধরণের স্নেহততা ছিল এক ভাঙা টিনের গামলার ওপর নিজে বসে বসে বৃষ্টিতে ভিজতো কিন্তু ছাতা দিয়ে সযত্নে ঢেকে রাখতো তার ভাঙা গামলাটাকে সন্ধ্যের আবছা অন্ধকার নেমে এলেও দোকান গুলোতে দু একটা পেটমাস বাতি জলে উঠলো ময়রার দোকানের উনুন থেকে পুঞ্জ পুঞ্জ ধোঁয়া বের হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে পাকিয়ে যাচ্ছে সব ধোঁয়া, অদূরে পুলিশ একটু আনমনা দেখাচ্ছে পোটলা পুটলি নিয়ে একদল চাষী গেরোস্তে আসছে ঐদিকে ধুর দেহাতি জাত সব এই তো শুরু হলো আর না বিমল হাঁকলো, গলা নয়তো চঙ্গি সে এই সব জায়গা গুলো বিমল যাবে আর কি জগদ্দলকে নিয়ে আগন্তুক যাত্রীদলের কাঁহা জায়গা? কিন্তু সংখ্যায় চোদ্দ জন আর বুড়ো জগদ্দলের উদরের গহ্বরে ছজনের স্থান বলে চোদ্দ জন উদরে তার মানে পেটে তার সাধ্য বাইরে থেকে শিখতে হয়েতো বুঝায়ে বুঝায়ে মাত্র দুতিন লাল গাড়ির horn এর বিলাপে বাজার মাত করে এক টুকরো কালো মতো জগদ্দল ছেড়ে চলে যাচ্ছে ডানদিকের সরল রাস্তা ধরে হ্যাঁ এক খানা গাড়ি গেলো বটে কি অদ্ভত গাড়ি বিমল বাবুর গাড়ি হম এই হলো বিমলের নিত্যদিনের সংক্ষিপ্ত কর্মসূচি জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করে যাচ্ছে এই রকম একটা সংশয় বিমলের মনে দৃঢ়মূল হয়ে গেছে দেখা আর আশ্চর্য হয় রংটা চলে গেলেও বেঁচে ঠিক জগদ্দলের মাথায় করে কত জায়গায় লোকে পান খেয়ে হাতের চুনটি নিঃসঙ্কোচে জগদ্দলের গায়ে মুছে দিয়ে সরে পড়লো

স্নেহে হয়ে ওঠে তার কণ্ঠস্বর তার সকল মমতা রক্ষা কবজের মতো জগদ্দলকে যেন এই সমবেত অভিশাপ আর নিত্য গঞ্জনা আড়াল করে রাখতে চাই। একটা সুদর্পিত একটা প্রতীক্ষা নিয়ে ঘোষণা করে গেলো বেপরোয়া ভাবে বিড়িতে জোরে জোরে টান দিচ্ছে ঝড় ঝঞ্ঝা নিয়ে

এই জগদ্দলের উপস্থিতি ছিল সূর্যোদয়ের চেয়েও নিয়মিত নিশ্চিত, সমব্যাবসায়ী ট্যাক্সি চালক উম নাহলে কেন ঈর্ষার কারণ হতে পারে, অন্ততপক্ষে বিমলের তাই বিশ্বাস এটা দিনের পর দিন অনায়াসে লাফঝাঁপ করে বেড়ায় কোন জোয়ান তাকে হিংসে না করে জগদ্দলকে নিয়ে যে সহেতুক গর্বে বিমল ফুলে থাকতো সর্বদা জগদ্দল তার গত পনেরো বছরের বিরাট সুদর্শনে যদি নিত্য সহচর একাগ্র সেবায় তার পরিপুষ্ট করে রেখেছে ওদের এর কাছে কত কত বিচিত্র মানত করতো লোকটা এটা যন্ত্র বেঙ্গলি ক্লাব এ আলোচনা হয়, হম নইলে পনেরো বছর ধরে অখুন্দ মানুষের সাধ্য হয়?

জি আঃ কেমন আছেন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 জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশের শিক্ষার অবস্থায় নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম

বাংলাদেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাটা আপনার কাছে কেমন মনে হয় বাংলাদেশের প্রধান হচ্ছে যে দূরদূর ওসি খেলা ব্যবস্থা মোটামুটি ভালোর মতোই হচ্ছে তারপর আপনার প্রযুক্তিগত বিদ্যা উন্নতি মতে এইজন্য শিক্ষা দিক থেকে একটা ভালো প্রভাব পড়ছে পড়াশোনা মাল ভালোই হচ্ছে দেখা যাচ্ছে যে সাক্ষরতার হারে বেশি তারপরে আপনার যে ফলাফল যে প্রতি বছর দেখা যাচ্ছে যে বার্ষিক ফলাফল হারে দেখা যাচ্ছে যে তুলনামূল্য বেশি বাংলাদেশে কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা যে স্থানীয় বর্জ্যপ্রাথমিক শিক্ষার এ রাষ্ট্রীয় থার্মোল পরিচালনা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাগুলা এগুলা কিন্তু এগুলার মধ্যে সকল নাগরিককে দশ বছরের মধ্যে অনেক প্রাস্তিনীকে শিক্ষা গ্রহণ করতে হবে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

তো এটা এইমাত্র ইয়ার প্রাথমিক এবং মাধ্যমিক যেটাকে আমরা নিম্ন মাধ্যমিক বলি সরকারের বিনামূল করে থাকে তার প্রতি বছর দেখা গেছে যে বই এগুলো তো বিনামূল্যে দিতে ছে তারপরে বিভিন্ন পড়াশোনার দিক দিয়ে বিভিন্ন যে আর্থিক বিভিন্ন মানে এসব দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই সরকারি বিনামূল্যে দিতেছে

আরো তারপরে সুযোগ-সুবিধা হ্যাঁ মাধ্যমিক পর্যায়ে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু মেয়েদের plus আর্থিকভাবে অসুস্থ বা দরিদ্র

জি তারপরে ওই সরকারের পাশাপাশি কিন্তু বিষয়টা নিয়ে school বা college এবং বাংলাদেশের দিন দিন বাড়তেছে এগুলো সবই আয় সরকার শিক্ষা বন্ধনে ওই শিক্ষা অধীনে হ্যাঁ দেখা যাচ্ছে যে এখনকার মানে যেকোনো জেলা বা উপজেলাতে এক দশক আগে দেখা যাচ্ছে যে মানে হাতে কোন কটা মানে বিদ্যালয় ছিল আর এখন তো দেখা যাচ্ছে যে একটা উচ্চ জেলা তা পাড়ায় পাড়ায় কিছুদিন মানে কিছুটা দিনের দিনের মধ্যে দেখা যাচ্ছে আটটা করে বিদ্যালয় এখন আছে

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার তিনটা পর্যায় তো হচ্ছে প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক তারপর হচ্ছে উচ্চ মাধ্যমিক আর হচ্ছে উচ্চশিক্ষা এই এই হচ্ছে আপনার

আর হচ্ছে ঊনআশি টা বেসরকারি বিশ্ববিদ্যালয় আর যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় মনজুরি কমিশন নামে এই যে সেটা আছে ওখানে কিন্তু আমরা বাংলাদেশের বাংলা মাধ্যম বাংলা মাধ্যমের পাশাপাশি কিন্তু ইংরেজি মাধ্যমে ইয়া মানে শিক্ষা শিক্ষা প্রদান করা হচ্ছে জি এখন তো দেখা যাচ্ছে যে আগেকার বিভাগীয় স্থানের মাধ্যমে ইংরেজি ও মাধ্যমে বিদ্যালয় দেখা যেত এখন তাহলে দেখা যাচ্ছে ওই ইংরেজির মাধ্যমে বিদ্যালয়গুলা থাকে তো অভিভাবকদের মধ্যে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমের পড়ার মানে পড়ানোর জন্য ব্যাপক উৎসাহর দেওয়ার আপনার হচ্ছে দু হাজার নয় সালে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল ওই এখানে কিন্তু আপনার সৃজনশীলতা মানে কোন ও এই ছিল না সরাসরি রচনা মূলক পদ্ধতিতে প্রশ্নগুলোহত তারপর থেকে কিন্তু দু হাজার দশ সালের পর থেকে কিন্তু সৃজনশীলতায় আসে পড়েছে তো আসার পরে কিন্তু সেখানে নারে এই যে পরীক্ষা নেওয়ার মাধ্যমে গোলা আগে নেয়া হতো ফার্মেটিক বৃত্তি পরীক্ষা সরাসরি হচ্ছে মেট্রিক পরীক্ষা বা এইচএসসি তারপরে হচ্ছে আপনার উচ্চমাধ্যমিক সে ক্ষেত্রে কিন্তু সরকার চেঞ্জ করেছে। সে সরকার পি এইচ জিএসসি জেডিসি তারপরে উচ্চ মাধ্যমিক এসএসসি বা হচ্ছে আপনার ওই ওই তার সমবয় মাদ্রাসার যে পরীক্ষাগুলো তারপর হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিক বা সমাজ যোজ্যের পরীক্ষাগুল জি পড়াশোনা তো তো এখন বাংলাতে পরীক্ষার আগের বছরের দুইটা পরীক্ষা হতে ঐরকম ভাই এখন তো দেখা গেছে যে সারা বছরে এই দিয়ে বিদ্যালয়ের গুলাতে দেখা গেছে ক্লাসগুলোতে সারা বছর প্রতি মাসে মাসে দেখা গেছে বিভিন্ন সপ্তাহের সারা বছর

মানে সেই studente দেখা গেছে যে সারা বছর পড়াশোনার মাধ্যমে লাগতেছে ওই যে এই দু হাজার নয় সালের ঐদিনটা আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে মুখস্ত ওপর নির্ভরশীল ছিল তো সে ক্ষেত্রে কিন্তু মুখস্ত বিদ্যার কাছ থেকে আমরা সরে আসিছি সৃজনশীল তারপর কিন্তু ওয়াই গুরুত্বতা আরো বেশি করা হচ্ছে তারপর হচ্ছে যে আমাদের যে পিকু গেল বা কারিগরি খাদ কারিগরি খাড্ডা কিন্তু আগে থেকে অনেক সমৃদ্ধশালী যে এখন কারিগরি দিক থেকে দেশের মধ্যে বিভিন্ন ওই মানে ইয়াকো খোলা হচ্ছে বাবা অনেক কারিগরি ভাবে কেউ ইচ্ছা করলেই ইয়া হতে পারবে দাওয়া হইতেছে আর আমাদের পাঠসূচি টা কিন্তু এখন ওই যে জীবন ও কর্মমুখী শিক্ষা নামে কিন্তু একটা বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে সেখানে যে কিভাবে নিজের গঠন গঠন করবে আর আমাদের পাঠ্যসূচীটা কিন্তু বা দেখা যাচ্ছে যে সে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ে শেষ করে কোন দিকে যাবে অনেকে দেখা যাচ্ছে কারিগরির দিকে চলে যাচ্ছে যে ওখানে আপনার ইয়ে tecninakal enjiniyar যেগুলা সে তারা engineer হয়ে দেশের বাইরে সরাসরি চলে যাচ্ছে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 তারপরে অনেক এইবা উন্নয়নের উন্নতির ফলে উন্নতির ফলে তো আমাদের শিখায় গেছে অনেক সমস্যা থাকে গেছে এই ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থার ব্যবসাটা চালক করে দেবো বলছিল যে ওয়াইফাই পাস পাশের পরের চাকরি এই ব্যবস্থা এই নীতির ফলে কিন্তু বা দেশে বেকার সংখ্যাটা বাড়িয়ে যাচ্ছে এবং যেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা মূল সমস্যা

এখন দেখেন ব্রিটিশ ব্রিটিশরা কিন্তু আসলে হচ্ছে দেশটাকে শোষণ করতে শাসন এবং শোষণ